আল্লাহ্‌ হাফেজ, আল্লাহ্‌ হাফেজ, হম এ শাবাব ভাই কেমন আছেন? এ তো নাজিমুল ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালোই আছি।

এ ভাই একটা movie দেখছিলাম।

এই তো ভাই একটা bollywood এর একটা fighting movie দেখলাম টাইগার শ্রফের। আপনি কি movie টুভি দেখেন না? এ ভাই আমি তো movie দেখি। আমি তো এইমাত্র movie দেখতেছিলাম। আমি movie তে আপনার যে নতুন একটা movie বের হয়েছে, movie র নামটা হচ্ছে আপনার,

হ্যাঁ ভাই,

হ্যাঁ ভাই পাঠান পাঠান।

আহ ভাই আমি আসলে আমার বাসায় TV নেই তো ভাই সেই জন্যে পাঠান movie টা আমি miss করেছি আর আমি তো আপনার তো মনে হয় hall এ গিয়েছিলেন। আমার তো hall এ যাওয়া হয়নি, আশেপাশে hall নেই আমাদের এখানে অনেকদূর তাই যাওয়া আর হয়নি। হ্যাঁ ভাই আমাদের এখানে ভাই hall আছে অনেক হ্যাঁ আমরা তো মাঝেমধ্যে hall এ, Movie দেখি, আর যেগুলো নতুন নতুন movie আসে ভাই hall দেখতে খুব অত্যন্ত মজা ভাই কি বলবো ভাই hall এ movie দেখতে যে এত্ত মজা লাগে হ্যাঁ, মনে হয় দু তিন ঘন্টার জন্য আমরা হারিয়ে গেলাম এক ভিন্ন এক জগতে movie র জগতে, আনন্দ সীমা ছাড়ায় ভাই। মানে আমাদের জীবনে বুঝলেন সেই মানে entertainment এর খুব,

তাহলে কিন্তু আমাদের একটু মজা লাগে একঘেয়েমীটা একটু কাটে, আপনি, আপনি একদম সঠিক কথা বলেছেন আসলে আমাদের movie টুভি দেখা উচিত, এই জন্যই তো আমি অনেক movie দেখি। তবে আপনি কি হিন্দি movie বেশি পছন্দ করেন নাকি বাংলা movie বেশি পছন্দ করেন? আহ আমি ভাই হিন্দি movie ই বেশি দেখি আর আপনার যেগুলো চায়না movie আছে সেগুলোও দেখি। আপনার চায়না movie তে ভাই অনেক action movie তো, এক কোথায় তো আমাকে action movie খুব ভালো লাগে, মাঝেমধ্যে romantic movie গুলোও দেখি। আপনি কোন,

ভাই আমিও না এই action movie গুলোয় বেশি দেখি ভাই, এই romantic movie গুলো আমার সাথে যায়না। বুঝতে পারছেন বিষয়টা? না ভাই এই action movie দেখি কিন্তু মাঝেমধ্যে দু একটা মানে পছন্দের নায়কের romantic movie গুলো মানে ভালোই লাগে। তার মধ্যে আমার কি action movie টাই একটু বেশি প্রিয়। কারণ আমি ছোটো থেকেই দেখে আসতেছি আমার যে action এর দিকে আমার একটু ঝোঁক বেশি বুঝছেন ভাই, আপনাকে বলে বোঝাতে পারতেছি না, যে action movie র প্রতি আমি কতটা ঝুঁকিপূর্ণভাবে মানে ঝুঁকে গেছি, আমাকে এতো পরিমাণ মানে, আনন্দদায়ক লাগে এই action movie গুলা, জি ভাই এটা ঠিক কথা বলেছেন যে action hero যদি আমরা বলি প্রথমেই আসে সালমান খানের নাম। সালমান খান তো অনেক আগের নায়ক, কিন্তু এখনকার আসে আপনার যেটা রয়েছে অনেক, অনেক আবার ঋত্বিক রোশন যেটা আছে ভাই সে কিন্তু অনেক ভালোরকম ছবি করে, আপনি কি ঋত্বিক রোশনের ছবি দেখেন ভাই? ভাই আমি ঋত্বিক রোশনের ছবিগুলো দেখি, তারমধ্যে আমি তামিল movie একটু বেশি দেখি তো ভাই, মানে আপনার যে তামিল movie র যেগুলো নায়ক, প্রভাসের প্রভাসের বাহুবলী দেখেছি ভাই বাহুবলীর দুটোই দেখেছি, তারপরে এই যে রকি কেজিএফ,

জি ভাই একদম সঠিক কথা বলেছেন আপনি। হ্যাঁ ভাই।

হিন্দি নিয়ে কথা বলছি আমাদের বাংলা দিকের কি হবে? বাংলা movie দেখেন টেকেন নাকি ভাই বাংলা movie বলতে ভাই বাংলা তো তেমন আর আগের মতো movie টুভি হয়না।

হ্যাঁ সাকিব খানের movie গুলো মাঝে মাঝে দেখা হয় তারপর আমি বাংলাতে ধারাবাহিক নাটকগুলা একটু দেখি ভাই যেগুলোর মধ্যে হ্যাঁ আপনার, বর্তমানে যেগুলো এ দেখুন আরফন নিশো, ফারহান এদের আরও অনেকেরই, এই বাংলা movie র মধ্যে ভাই আমি এই নাটক movie না দেখে ভাই নাটকগুলো বেশি দেখি।

হ্যাঁ ভাই আপনি আসলে বিষয়টা ঠিকই বলেছেন বাংলা নাটকের অনেক মানে জনচাহিদা জনপ্রিয়তা অনেক বেশি কারণ young generation এর ছেলেমেয়েরা এই বাংলা নাটকের বর্তমানে যেগুলো নাটক হয়, এগুলো নাটক মানে রোমান্টিকতা বেশি থাকে তো আর প্রকৃতপক্ষে যেগুলো সামাজিক কাজকারবার এগুলো বিষয় নিয়েই আরকি নাটক তৈরি হয়, যার কারণে young generation এর ছেলেমেয়েরা একটু এই নাটকের প্রতি, বললে কথা ঠিক আছে ভাই কিন্তু একটা জিনিস miss করলেন এই বাংলা নাটকের মধ্যে কিন্তু এই মধ্যবিত্ত পরিবারের চিত্রগুলোও তুলে ধরা হয় অনেক সময়, এটা বেশিরভাগ তুলে ধরে আরফন নিশোটাই। এই জন্য আমার আরফন নিশোটাকে অনেক ভালো লাগে। একটা favorite নায়ক হয়ে গেছে আমার কাছে সে, হ্যাঁ ভাই ঠিক বলেছেন আরফন নিশোর নাটকগুলো আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো নাটক হয় ভাই একদম খুবই ভালো লাগে নাটকগুলো ভাই। Entertainment এ কিন্তু আমাদের বাংলা নাটক কিন্তু অনেকদূর এগিয়ে গেছে বিশ্বের কাছে ভাই এটা মানতেই হবে কারণ বাংলা দেশের নাটক কিন্তু বাইরের দেশে বিদেশেও চালানো হয় আমি এটা,

হ্যাঁ ভাই আমিও খবরে দেখলাম বিষয়টা যে আমাদের বাংলাদেশের নাটকগুলো এতো জনপ্রিয়তা পেয়ে গিয়েছে এতো অল্প সময়ের মধ্যে যা আমাদের জন্য অনেকটা গর্ব জনিত বিষয় আরকি অবশ্য ঠিকই বলেছেন ভাই, আর নাটকগুলো হয়ই একদম মন ছোঁয়া নাটক ভাই তো বাইরের দেশে মানুষের জনপ্রিয়তা তো পাবেই বুঝতেই পারতেছেন। বলেছেন আর এর পাশাপাশি যেটা আমরা দেখি আমরা, এই যে আমাদের মা বোনেদের তাহলে তার কিন্তু খালি সিরিয়াল দেখে ভাই, এটা কিন্তু একটা বৈদেশিক নাটক, বৈদেশিক নাটকের কিন্তু বিপুল একটা প্রভাব আমাদের দেশে পড়ছে আপনি কি কোনদিন এটা লক্ষ্য করে দেখেছেন?

শালীনতা এবং কুটতা কুটনতা বেশি থাকে ভাই যার কারণে পারিবারিক অনেক অশান্তি হয়। থাকে ভাই এটা আমাদের মেনে নিয়ে চলতে হবে। দেখেন কোন জিনিসের খারাপও আছে ভালোও আছে, সেই নাটক থেকে যদি আমরা ভালোটা নিই সেটা আমদের কথাই ভালো কিন্তু আমাদের মা বোনের কি করছে তারা খারাপ দিকটাই নিচ্ছে, তার ভিলেন হচ্ছে, সংসারে অশান্তি করছে, সারাটাদিন নাটকের পিছনে ব্যয় করছে এটা কি ঠিক? না ভাই বিষয়টা কিন্তু এমন আসলে ঠিক না, আমাদের উচিত কাজকর্মের ফাঁকে একঘেয়েমী যাতে না আসে সেই জন্য কিছুটা time নাটক দেখার। কিন্তু আমাদের বর্তমান সমাজে এটার উল্টো প্রভাব পরে যাচ্ছে যার কারণে মানুষজন, কাজকর্ম ফেলে এখন এই নাটক সিনেমা এগুলোর দিকে বেশি ঝুঁকে পড়ছে। কিছুর জন্য হলেও আমাদে entertainment এ থাকতে হবে entertainment must । পড়াশোনার পাশাপাশি কাজকর্মের পাশাপাশি আমাদের,

একঘেয়েমী কোন কাজে মাঝে যাতে না আসে সেই জন্য আমাদের entertainment দরকার আছে কিন্তু ভাই আপনি এখন সারাদিন মনে করেন যে কাজকর্ম ফেলে যদি আপনি entertainment পিছনে পরে থাকেন তাহলে নেশায় আসক্ত হয়ে যায় ভাই, একটা জিনিসের দুটো দিক আছে, একটা জিনিসের দুটো দিক আছে সেটা ভালো দিক খারাপ দিক ঠিকই বলেছেন, কিন্তু আমরা দেখেন ভালোর চাইতে খারাপের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি এটা কিন্তু ঠিক না ভাই।

এ ভাই আমরা যদি চাই তাহলে আমরা সবকিছুর নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আমাদের বর্তমানের young generation এর ছেলেপিলেগুলো আর বর্তমানে সমাজের যেগুলো হ্যাঁ বাচ্চা সন্তান শিশু ছেলে মেয়ে, এরা কিন্তু এই smartphone এর মাধ্যমে ইউটিউবে, ফেসবুকে facebooking করে এগুলোর মাধ্যমে নাটক movie দেখে কিন্তু বেশি সময় ব্যয় করে যার কারণে কিন্তু ভাই এতে, নিজেরও অনেক ক্ষতি হয় এবং সামাজিকভাবে কিন্তু অনেক ক্ষতির দিকে পড়তে হয় এটা কিন্তু আপনি ভাই একদম সঠিক কথা বলেছেন, কিন্তু আপনি এটার বিপরীত দিকে দেখলে অনেকটা দেখতে পাবেন আমরা কিন্তু বাইরের দেশের culture, তাদের ধ্যানধারণা সম্পর্কে জানতে পারছি এটা মূলত হয়েছে খালি একটাই কারণে ইউটিউব আর ফেসবুকের অবদান। এই ইউটিউব আর ফেসবুক যদি আমরা বলি তাহলে দুইটা king দুইটা king দুইরাজ্যের দুইটা king যারা আমাদের, বৈদেশিক entertainment বৈদেশিক culture সম্পর্কে ধ্যানধারণা দেয়। হ্যাঁ ভাই ঠিক বলেছেন এটা একদমই ঠিক বলেছেন যে আমাদের বৈদেশিক culture এর মানে অন্যতম দুটো দিক ইউটিউব, ফেসবুক এটা আমাদের অনেক উপকারে আসে, তার মধ্যে আমরা অনেক entertainment পেয়ে থাকি,

ভাই cartoon এই cartoon কিন্তু ছোট বাচ্চারা অনেক দেখে তাদের একটা বড়ো entertainment পায় এখান থেকে, আপনি কি কখনো দেখেছেন? আপনি কি cartoon দেখেন এখনো?

আহ cartoon এরও কিন্তু অনেক একটা ক্ষতিকারক দিক রয়েছে ভাই,

দেখা গেছে ছোট বাচ্চারা যারা অতিরিক্ত cartoon দেখে তাদের কিন্তু brain এর বিকাশ নষ্ট হয়ে যায়। তারা entertainment নিতে নিতে বেশি entertainment নিয়ে ফেলতেছে ভাই যার কারণে কিন্তু আপনার মানে cartoon কিন্তু, অন্যরকম প্রভাব ফেলে। কিন্তু ভাই একটা জিনিস আমি বলবো cartoon দেখা ভালো মন mind fresh থাকবে হ্যাঁ আমাদের জন্য এটা অনেক উপকারী হবে ভাই cartoon দেখা। আর যদি ভাই আমরা cartoon দেখি তাহলে ভাই বাংলাদশের দুরন্ত channel, মাছরাঙ্গা channel এর যে cartoon গুলো থাকে ওগুলো দেখা উচিত, ওগুলো অনেক ভালো cartoon, ভাই আমি তো মূলত এখন আর বিষয়টা হচ্ছে ভাই মানে এই online এর যুগে ওই TV Channel আর তেমন একটা দেখা হয়না ভাই কারণ online এই ফেসবুকে ইউটিউবে অনেক ধরনের cartoon আসে এগুলো দেখি, দেখতে দেখতেই সময় পেরিয়ে যায় কাজকর্মের মধ্যে তো ভাই আর আলাদা করে তো tv দেখার সময়, ঐ বিষয়ে আমার ধারণা খুব কম।

এবাদেও আমরা কিন্তু একটা কাজ করতে পারি যেটা আপনি বললেন যে hollywood movie গুলো দেখেন না কিন্তু আমি কিন্তু hollywood movie দেখি। আমি মনে করেন অ্যাভেঞ্জার সবকটা movie আমি দেখেছি, এন্ডগেম আমি দেখেছি সেক্ষেত্রে, আপনি কিন্তু দেখেননি কিন্তু আপনি যদি চান আমি কিন্তু আপনাকে সব movie গুলো দিতে পারি যাতে hollywood movie গুলো আছে,